মানে অস্বাভাবিক ভাল গল্প ভাল অভিনয় ভাল screenplay বাংলা cinema য় যদি আসি আমরা তো বাংলা cinema ইদানিং commercial খুবই কম খুবই কম হচ্ছে আর খুবই কম মানুষ সত্যি দেখছে বা হম মানে অনে~অনেক মানে অনেক cinema তো জানিই না ক~কবে আসছে কী হচ্ছে না হচ্ছে তবে বাংলার বেশ কিছু web series যেগুলো সত্যি খুব অসাধারন খুবই অসাধারন মানে web series গুলো সত্যি খুব অসাধারন কিছু web series তবে তার মধ্যেও কিছু কিছু web series আছে উহ খুবই অশ্লীল but সেরম ভাল নয় কিন্তু সেই গুলো বাদ দিলে বেশিরভাগ web series বাংলায় মনে অসাধারন অসাধারন অভিনয় অসাধারন গল্প আর বাংলার যেগুলো commercial নয় art film সেগুলোরও মানে খুব সুন্দর কাজ হয়ে~হয় কিন্তু খুব কম খুব কম হচ্চে কাজ বাংলা cinema র ভাল cinema খুব কম শোনা যাচ্ছে

কিন্তু তুলনামুলক ভাবে কম হচ্ছে আর commercial বাংলা cinema তো নেই বললেই চলে এই মুহুর্তে ভাল cinema নেই বললেই চলে তবে হ্যাঁ কিছু maharastrian cinema regional cinema maharastrian cinema আছে যেগুলো খুব ভাল web series গুলো খুবই ভাল তবে হ্যাঁ web series একটা বিশাল জায়গা জুড়ে এখন মানে বসে আছে খুব ভাল ভাল web series বেরুচ্ছে তবে web series গুলোর একটা season এ বেরুনোর পর আরেকটা season এ বেরুনোর মানুষ মানে দৃঢ় ভাবে অপেক্ষা করে তার মধ্যে উল্লেখযোগ্য যেমন মির্জাপুর মির্জাপুরের প্রথম part দেখার পর মানুষ পাগলের মতন দ্বিতীয় part এর জন্য অপেক্ষা করছিল দ্বিতীয় part ও দেখার পর মানুষ পাগলের মতন এখন তৃতীয় part এর জন্য অপেক্ষা করছে অসাধারন অসাধারন গল্প অভিনয় সবকিছুই অসাধারন না তারমানে পঙ্কজ ত্রিপাঠির নাম তো না বললেই নয় মানে পুরো ধরে রাখে জিনিসটাকে মানুষের mood কেও ধরে রাখে গল্পের মধ্যে তারপর আরো বেশকিছু অনেক অনেক অনেক web series পেয়েছে আর lockdown এর পর থেকে তো মানুষের web series দেখার একটা অভ্যাস দাড়িয়ে গেছে আর মানুষ দেখবেই বা না কেন? এক একজন অভিনেতা যার cinema তে হয়ত নিজের ছাপ অতটা রাখতে না পারলেও web series এ তারা মানে ফাটিয়ে দিচ্ছে এত ভাল অভিনয় করছে আর ভাল অভিনেতাদের তো নিয়ে যারা ভাল অভিনেতা আসলে তারা তো মানে তাদের সকলকে নিয়ে মোটামোটি web series গুলো করা হয় কোনো না কোনো web series এ তারা থাকে তারপরে এই যে এই এই যে অভিনয় জগৎ। তার মধ্যে সারা বছরে আমরা এত রকম controversy শুনি lockdown এ এত কিছু শুনি তার পরেও যেন এই জগৎটা আমাদের মানে জীবনের একটা মানে খুব বড় জায়গা করে আছে মানে আহ আমাদের যে ফাঁকা সময়টা সেটা আমরা আমাদের কাটতে খুব সাহায্য করছে এবং অনেক ক্ষেত্রে মানুষের যে

দরকার আছে এটা আমাদের জীবনে দরকার আছে খুব দরকারি একটা অংশ বলতে দ্বিধা করব না তাই ফাকা সময়টা দেখি cinema দেখি এবং আমি তো ফাঁকা সময় পেলেই আমি cinema নয় web series কী বেরােচ্ছে নতুন কী আমি বিশেষ করে খুঁজি যে ভাল cinema কোনটা মানে ভাল cinema বলতে গেলে মানে একদম ঐ একদম pure commercial মানে সেরম কোনো গল্প নেই এই নেই খালি মারপিট এই ঐ সেই আমার ওরকম ভাল লাগে না actually আমার কিছুটা গল্প থাকতে হয় হ্যাঁ action থাকবে comedy থাকবে গল্প থাকবে অভিনয় থাকবে আমার রকম ভাল লাগে সেটা cinema এই হোক বা web series আমার বিশেষ কোনো অভিনেতা যার cinema টা দেখতেই হবে এরম কোনো ব্যাপার নেই ভাল অভিনয় করলে কেই ভাল কাজ করলে আমার দেখতে ভাল লাগে এ দেখি আজকাল খবরও রাখি মানে এ রকম নয় যে শুধু দেখি cinema টা B town এ কি হচ্ছে মাঝে মাঝে হয়ত খবরও রাখি রাখি in the sense facebook twitter instagram এর মাধ্যমে সেখানে সারা বছর অনেক সময় অনেক controversy অনেক hash tag হয় তা স্বত্তেও তারা কাজ করে যাচ্ছে ভাল ভাল cinema আসছে ভাল ভাল cinema মানে আমাদেরকে ভাল ভাল cinema উপহার দিচ্ছে ভাল ভাল web series উপহার দিচ্ছে তো হ্যাঁ web series আর cinema র মধ্যে দন্ডটা হওয়াটা উচিত নয় দুটোই সমান ভাবে দরকার সমানভাবে চলা উচিত তবে bollywood cinema তাদেরকে এই দক্ষিণের cinema copy করে cinema করা থেকে বেশি নতুন কোনো content নতুন কোনো জিনিস কে আহ experiment করা উচিত কারন দক্ষিণের cinema কত সুন্দর নতুন কোন concept নিয়ে আসছে এবং সেটা সত্যি hit ও হয়ে যাচ্ছে তালে bollywood cinema কেন সেই risk টা নিতে পারছে না? copy করছে south indian cinema থেকে বা অন্য কোনো region এর cinema থেকে বা নতুন কিছু বা কোন ঐতিহাসিক ঘটনাকে copy মানে ঐতিহাসিক ঘটনা থেকে cinema বানাচ্ছে কিন্তু সেটা যেন মানে সেই ভাবে মানুষের মধ্যে দাগ ফেলে যাচ্ছে না সেরকম ভাবে বানাচ্ছে না সেরকমভাবে ফুটিয়ে তুলছে না এবার অক্ষয় কুমার বেশ কয়েকটা বানালো ইতিহাস থেকে বা বিশেষ ইতিহাসের বিশেষ চরিত্র নিয়ে যেটা এই cinema টা হয়ত ভাল বানালে মানুষ পাগলের মত সেই cinema টা দেখত এবং খুব ভালবাসত কিন্তু করে উঠতে পারে নি কোথাও যেন কোনো একটা আহ বিফলতা রয়ে যাচ্ছে তার মধ্যে মানুষের মনে দাগ কেটে যেতে পারছেনা সেই perfection এর অভাব মনে হচ্ছে যেটা কিন্তু south region এর যে cinema গুলো তা কিন্তু বর্তমানে যে present এ trend সেটা আহ follow করছে এবং খুব ভাল ভাল cinema বানাচ্ছে এবং সেরকম ভাবে বানাচ্ছে যেটা সত্যি মানুষের খুব ভাল লাগছে এবং মানুষ খুব ভালবেসে দেখছে entertain ও হচ্ছে তার সাথে পাশাপাশি ভাল গল্প তারা উপভোগ করছে তো south যে trend টা follow করছে কেন bollywood follow করতে পারছেনা বুঝতে পারছি না তবে follow করা উচিত আমার মতে বলে কতদিন আর south এর copy করে cinema করবে যদিও south ও অনেক সময় bollywood এর copy করেছে হয়ত করেও কিন্তু south এর যে বিশেষত্বরা সেটাতে সেটা হচ্ছে তারা

সেটাই বল এবার Mam তো এইমাত্র মাত্র আহ text করলেন দেখলাম, তোর online এই হবে class ।

প্রচণ্ড pathetic আমি তো সেইভাবে মানে preparation নিতে পারিনি কিংবা এ। আমি জানিনা কতটা কি হয়েছে ভালো, তবে চেষ্টা করেছি। Last এ তোর scan করতে একটু problem হচ্ছিলো আমার phone থেকে মানে hang করছিল আর আহ মানে upload করতেও problem হচ্ছিল।

হ্যাঁ, তোর কি সবগুলো ঠিক হয়েছে?

আমার দেখলাম তিনটে না চারটে বোধ হয় ভুল হয়েছে। হুম তাও half marks করে ছিল তাও ঠিক ছিল, আহ ঠিক আছে one marks করে থাকলে একদমই যেতাম।

আহ তোর তারপর voice recording বা তোর ইয়ে channel এর কি খবর?

আচ্ছা বাহ! ভালো আর তুই তো দু তারিখ আসছিস, মেলায়? হুম আমার তো খুব যাওয়ার ইচ্ছা আছে।

আচ্ছা আচ্ছা তুই আহ বইমেলাতেই ছিলিস? আচ্ছা! আমারও যাওয়া হয়নি সেরকমভাবে exam চলছিলো। কোন খানে? হ্যাঁ আহ চিনি মানে এদেরই অনেকগুলো মাঠ আছে তো এবার swimming আহ তোর pool টাও আছে যেখানে তোর শিখানো হয়, রবীন্দ্র ভবনটা আছে ওইখানে তো?

তা তুই আগে কখনো আসিস নি, এবারেই প্রথম? আচ্ছা এই litte magazine মেলাটার নাম বললি না? Interesting জিনিস লাগছে। মানে ওখানে যেরকম বই হুম মানে যেরকম বই মেলা সেরকমই?

না তুই বুঝাতে পারছিস। আমি বুঝতে পেরেছি। মানে আমি exactly বইমেলাতেই গেছি, little magazine যাইনি কখনো তাই জন্যই তোকে জিজ্ঞেস করলাম like it's like a little bit curious। ।

তুই তাহলে কখন আসবি মানে আহ দু তারিখে? তোকে like publicly পাঠ করে শুনাতে হবে?

আচ্ছা! স্ব- রচিত আহ সন্ধিবিচ্ছেদ।

আচ্ছা একটা কথা বল, যে রবীন্দ্রনাথের আহ সাহিত্য বা রচনা নিয়েও কি like চর্চা করেন মানে নিজের ভাবে লেখেন? মানে একজনকে আমি জানি তোর ওখানেই আশেপাশে থাকে, ঠিক আছে? আমি খুব ছোটবেলায় একটা নাটক বা something একটা করেছিলাম তারই under এ।

ও আচ্ছা! তাহলে অন্য। আচ্ছা তাইলে অন্য মানুষ। আমি যার কথা বলছি exactly তোর আহ মানে সে সম্মানিত হতে পারে second রবীন্দ্রনাথ বা something । মানে খুব ছোটবেলায় আমি তার under এ একটা like theatre type এর হয় না? তোর ওখানে একটা মানে আমি যেখানে ভাড়া থাকতাম সেখানকার দিদি তোর একটা dance school চালাতো, ঠিক আছে? মানে এখন বিয়ে হয়ে গেছে। এখন তো আমরা বাড়ি কিনেছি। এবার সেই দিদি মানে আমাদেরকে একটা group কে নিয়ে গিয়েছে। মানে নাটকও একপাশ থেকে চলছে আবার আমাদের dance টাও মধ্যিখানে include করা হয়েছিলো that's why আমি জানি। মানে আমি তখন বোধহয় class five, six এ পড়ি, খুবই ছোট। হ্যাঁ! আমি করতাম। আমি তো dance performance অনেক জায়গায় করেছি। জেজুয়াতে করেছি, দুর্গাপুরে করেছি, অনেক জায়গায় করেছি, রবীন্দ্র ভবনে অনেক dance করেছি। আমার exactly classical plus break dance কিছুই ছিলো। উম না, exactly বাবা খুব অপছন্দ করতো।

মানে অনেক দিয়েছি।

হুম Like আমি চাইছি যাতে established হয়ে যাই, ঠিক আছে? তারপরে আবার আমি like শুরু করতে পারব। নাইলে এখন right now আমার মনে হচ্ছে না কোন like আবার শুরু করার scope আছে যেহেতু আমাদের এত চাপ, বুঝতেই তো পারছিস।

তারপর নতুন কিছু লিখলি like আহ তোর কবিতা বা গান? উনার কথা যে~ মানে যেভাবে কথা বলে, আমার সেটাও খুব ভাল লাগে। মানে বুঝা যায় exactly ।

আবার আলাদা করেও winter vacation ও লাগবে তোর?

আমি করবো বলছিস? সেই সমর্থন করবে না বাছা সবাই। উম picnic এর ইচ্ছা আছে। এই তুই হ্যাঁ একটা ভালো কথা, আমাদের যে university থেকে বোধ হয় একটা picninc like forward করেছে দেখবি picnic হয়তো করবে। তোর তিথি for~forward করেছে দেখলাম group এ। তুই কি ওইটাতে যাবি? যাবি ওইটাতে?

আমাদের একটা get together আছে sixteenth of Jan তোর school এর সব বন্ধুরা মানে ten পর্যন্ত যেই আহ school এ পড়েছি এই পর্যন্ত আহ সেই বন্ধুরা চৌদ্দই গেছে। হম হম হম মানে

আমি জানিনা ওরা হয়তো দু-তিনজন হয়তো connection রেখেছিল but এটানা সবাই খুঁজে খুঁজে phone number খুঁজে খুঁজে সবাই একটা group create করেছে, then আহ ঠিক হয়েছে sixteenth এ তোর picnic টা হবে। এবার দেখি, যাওয়ার তো ইচ্ছা আছে। না এটা school থেকে না, এটা বন্ধুরা করছে, বন্ধুরা করছে।

মানে school ও hold করে picnic, প্রত্যেক বছরেই?

তুই এত কিছুই যে মাথায় চাপিয়ে রেখেছিস তাই জন্য তাই ভুলে যাচ্ছিস। এটাও একটা problem । না না, এটা short term memory loss নয়। এটা exactly তুই মানে একটা দেখ মানে একেকজন আছে একটা film ই হয়তো ভেবে যাচ্ছে, ঠিক আছে বা একটা subject নিয়ে specify- specific subject নিয়ে ভেবে যাচ্ছে সেই জিনিসটা তাড়াতাড়ি মনে করতে পারবে। যেহেতু তার revise জিনিসটা হচ্ছে বা সেই নিয়ে আলোচনাটা হচ্ছে but আমাদের ব্যাপারটা আমরা exactly এত কিছু ভাবি মনে কর trend তারপর এতকিছু জিনিসটা মানে like ছড়িয়ে গেছে, ঠিক আছে আমাদের একটু মানে recall করতে একটু time লাগে। এটা বলতে পারিস। আর তোর তো একটু বেশিই হওয়ার কথা, তুই যেহেতু কবিতা, গান এতকিছু জিনিস নিয়ে আছিস। আহ এটা হয়ে যায়।

সেটাই বলছি, হয়তো একটুখানি পরেই তোর মনে পরে যাবে জিনিসটা। Subconscious level এ আছে, consciously চলে আসবে আরকি হ্যাঁ।

তুই যে না না আছে, আছে but কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝতে পারছি না এই।

বেশ ভালো! school life টা exactly সবার কাছে maybe এরকম। School life, college life এই যে school life টাও দেখবি আরও like ছোট হ্যাঁ, একটু restricted থাকে school life টাতে কিন্তু তোর হ্যাঁ, আর college life এ তো like পাখনা গজায়। সেখান তো একদম hit । তোর facebook facebook এ আছে?

আমার মনে হয় এটা না সব teacher রাই বলে, প্রত্যেকটা batch কেই বলে।

তার পর HS খবর কি HS rank কেমন করেছিলে

সেই পূজার সময় last দেখেছিলাম আর আজকে দেখলাম তার পর বলো কিসে আসলা college তার পর সাত দিনের college এর experience টা বোলো কেমন লাগছে college টা জানো কি প্রথম প্রথম আমিও এটাই ভেবেছিলাম বাপরে বাপ্ তারপর বুজতে পারলাম engineering করাটা কি জিনিস ঠিক আছে EC এর যে HOD আছে HOD এর সাথে ভালো পরিচয় রাখবে সব ঠিক হয়ে যাবে সুপিপ্ত sir তুই তো চিনলিনা যে চশমা পরে বসে থাকে

চলো তাহলে maggi এর দোকানটাই যাওয়া যাক maggi খাবে তো তুমি আচ্ছা তার পর বোলো বাড়িতে সবাই কেমন কাকিমা কেও তো কাকিমা কেও তো দেখা যাই না কোথায় থাকে কাকিমা তো HS এত ভালো result করলে খাওয়ালে না তো একদিনো

বের করো time শুনছি নাচ টা তোমার খুব ভালো লাগে

classical টা বেশি ভালো লাগে না hipab টা তার পর বোলো তোমার সেই পুরানো boyfriend তা খবর কি break up দেখে তো মনে হতো না যে তোমরা কোনোদিন break up করবে সে ঝগড়াটা কি জন্য হয়েছিল বলা যাবে আচ্ছা বুঝলাম সবারই তো একই problem উহঃ তো sir রা বলেছে কোনো library র কথা বা library থেকে বই নিতে

হাজার প্রত্যেক প্রত্যেক সেমি প্রত্যেক semester এ সেটা নিবে মনে হয় তারপর কেমন লাগছে subject গুলো পরতে মাথায় কিছু ঢুকছে এটা ঠিক engineer এ প্রত্যেকটা subject এ maths ভর্তি

ও হ্যা তুমি তো তখন সেই গ্রামের বাড়িতে থাকতে সেখানকার খবর কি

ঐ জন্যই তোমায় দেখা যায়নাই সেই দিন new year এর program টা হলো পাড়ায় তুমি তো একবারো বেরোলেনা এতটাই hs চাপ কেও নেয় আর সরস্বতী পূজোয় কারু কারুর সাথে বেরিয়েছিলে আচ্ছা বুঝলাম তো বাড়ি যাবার সময় কাকু নিতে আসে না টোটো করে বাড়ি চলে যায়

এবারে এখানে যেন বেশি late করবে না বেশি late করলে আবার টোটো পায়া যায়না টোটোর একটা সমস্যা আছে হে জায়গাটা একটুক ভিতরে অনেকটা অনেকটা ভিতরে বলতে পারো এই college এই একটা শুধু chance নিয়েছিলে না আরো কোনো অন্য college এ chance নিয়ার ইচ্ছা ছিল school life এর তালে বন্ধুরা সবাই এক হয়ে গেলো তারা কোথায় গেলো মানসী নামে যে মেয়েটা ছিল ও কোথায় গেলো

আর শুনছিলাম দিব্যাঙ্গনা বলে nursing type এর কিছু একটাতে গেলো